নেতাজি সুভাষচন্দ্র মূর্তি। আর নিচে ঘাসে সবুজ ঘাসে ভর্তি ফুল গাছে ভর্তি। সেখানটা তার দিয়ে ঘেরা আছে।

কাঁচের গেট দেওয়া একটা বাইক -এর শোরুম দেখা যাচ্ছে। বাইরে একটা ব্ল্যাক কালারের বাইক দাঁড়িয়ে আছে। আর একটা ব্লু এন্ড ব্ল্যাক কালারের বাইক দাঁড়িয়ে আছে।

বড় বড় দুটো হাউস দেখা যাচ্ছে। এবার সেখানে আছে কুলার বসানো একটা হাউস -এ আর চার পাশে আছে সবুজ গাছ পালাই ভর্তি রাস্তাটা বাধানো।